এর মধ্যে দুজনের টিশার্ট হলুদ।

সাদা ও লাল কালারের ড্রেস পরিধান করা।

অনেকগুলো ডিজাইনের পোস্টার লাগানো আছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে এটি স্কুল হতে পারে।

দুজন লোক দাঁড়িয়ে মাঠের দিকে তাকাচ্ছেন।

ঘরের পেছনে নারিকেল গাছ দুটি দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি পাইপ দেখতে পাচ্ছি।

মন্দিরের মধ্যে একটি ব্যানার টাঙানো আচে।

একটি হ্যালো রাখা দেখতে পাচ্ছি।

সামনে দুটো চেয়ার রাখা দেখতে পাচ্ছি।

হয়তো কোনো কনস্ট্রাকশনের কাজ চলিতেচে।

দোকানের ভিতরে অনেক কাটোন দেখতে পাচ্ছি।

একটি শাটার লাল কালারের দেখতে পাচ্ছি।

একজন লোক মাস্ক পরে দাঁড়িয়ে আছেন।

এখানে বাল দাড়ি স্পা অ্যান্ড সেলুন লেখা দেখতে পাচ্ছি।

একটি স্কুটি সামনে রাখা দেখতে পাচ্চি ।

মানুষ টাকা ওঠানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছে।

একটি মসজিদ দেখতে পাচ্ছি।

অনেকগুলো ফগ লাইট দেখতে পাচ্ছি।

এখানে আমি অটো দেখতে পাচ্ছি।

অটোর পেছনে আরেকটি অটো দেখা যাচ্ছে।

দোকানের মইদ্যে কয়েকটি এল_ই_ডি টি_ভি দেখা যাচ্ছে কয়েকটি ফ্রিজও দেখা যাচ্ছে।

দুজন মহিলা পুজো দিচ্চেন ।

কয়েকটি ছুটো চেয়ার রাখা দেখতে পাচ্চি।

অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে।

ফ্লোরে একটি ম্যাটও বিছানো দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি মেশিন দেখা যাচ্ছে।

এই ঘরের নীচ পাকা করা।